আমরা এখানে দেখতে পারচ্ছি একটি পোড়ো বাড়ি রয়েছে।

বাড়িটির মধ্যে অনেকগুলো দরজা রয়েছে বাড়িটির দেওয়াল দিয়ে অনেকগুলো গাছপালা উঠেছে।

আমরা এখানে দেখতে পারছি একটি ছোট পুকুর রয়েছে।

পুকুরটির মধ্যে অনেক অনেক বড় বড় কয়েকটা গাছ রয়েছে।

কতগুলো গাছপালা রয়েছে উপরে আকাশ রয়েছে।

এই ঘরটিতে একটি পোস্টার টাঙানো রয়েছে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডে-শান সেন্টার এর পোস্টার ।

বই খাতা নিয়ে-এ ড্রয়িং করছে।

'' সিংহাসনটির দু''''পাশে দুটো বালিশ দেওয়া রয়েছে এবং অনেকগুলো জিনিস রয়ে-- ''